কয়েকজন লোকদের দেখতে পাচ্ছি আহ একটি সবুজ কালার -এর একটি বিল্ডিং -ও দেখতে পাচ্ছি। সিগন্যাল দেখতে পাচ্ছি।

তার অপজিট সাইড -এ তার পেছনদিকে দেখতে পাচ্ছি একটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িদের পেছনে দেখতে পাচ্ছি কয়েকটি বিল্ডিং ও আ।

মাঠের ঠিক পেছন সাইড -এ একটি সাদা কালার -এর আমরা চার তিন চার তলা একটি ফ্ল্যাট -ও দেখতে পাচ্ছি এখানে আমরা--

এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি শেড দেওয়া কিছু আহ দুটি শেড দেওয়া বাড়ি বা কিংবা কোন একটা কোম্পানি হবে তার সাইড - এ পাঁচিল দেওয়া আছে বড় পাঁচিল তার সাইড -এ কয়েকটি জঙ্গল টাইপ -এর আছে একটি গাছ দেখ কয়েকটি গাছ দেখতে পাচ্ছি প্লাস্টিক পড়ে আছে কিছু নোংরাও পড়ে আছে সেখানে দেখা যাচ্ছে--

প্রচুর জায়গাতে দেখতে পাচ্ছি আমরা বাড়ি ঘর বিল্ডিং |

এইটা একটি পেট্রল পাম্প । পেট্রল পাম্প -এর মধ্যে দেখতে পাচ্ছি দুটি কয়েক দুটি গাড়ি দুটি ফোর হুইলার এবং একটি বাচ্চা হাতিকে ভিতরে প্রবেশ করতে। পিছন সাইড - এ পেট্রল -এর গাড়ি এসেছে। গাড়ি খালি করছে। আর দুটি পোস্ট দেখা যাচ্ছে। চারপাশে গাছ পালা দেখতে পাচ্ছি আমরা।

এটি হলো একটি খোলা মেলা সুন্দর পরিবেশের একটি মাঠ। মাঠের মাঝ এম মাঠের মাঝে দুটো পাট একটি পাটিশন দেওয়া দু খানা ছোট ছোট পুকুর দেখতে পাচ্ছি সেখানে মাছ চাষ করা হচ্ছে।

বসে উপভোগ করছেন আনন্দটি পুরো চারিপাশে বরফ দেওয়া ।